তাপরে ভিতরে অনেক রকমের গাড়ি আছে। বাইরে বোর্ড আছে সীসা আছে। উপরে খিড়কি আছে জানলা লোহার জানলা সাইকেল আছে। আছে।

ছোট ছেলে তারও খেলবার কারও কাছে অনেক কিছু ঘেমা-আ--

আহ গ্রীন কালার এর তারপরে ব্রিজ এর উপরে লোহা আছে জল আছে।

আর এই দিকে একটা সবুজ কালার এর বোর্ড আছে মানুষগুলো দাঁড়িয়ে আছে লাইট এর বিল আছে লাইট এর খাম্বা আছে লাইট এর--

গাছ আছে লাইন এর তার আছে দোকান আছে তারপরে ওখানে আ নদীর জল দেখা যাচ্ছে সবুজ কালার --

কারো কাছে অনেক বড় বড় লাগানো আছে। একটা ইন্ডিয়া তেরঙ্গা আছে গাছের ডালগুলোতে এল.ই.ডি বালব লাগানো আছে। গ্রিল দেখা যাচ্ছে।

তারের খাম্বা লাইট এর তারের খাম্বা দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছ--